এখানে বসানো কালী মন্দির ঠাকুরের অনেক সামগ্রী রয়েছে ফ্যান রয়েছে ঘন্টা রয়েছে।

এটা একটি বিল্ডিং -এর ছবি বিল্ডিং -এর বাহিরে অনেক গাছ রয়েছে এবং গাছের সঙ্--

গেটের ভিতরে একটি ব্লু কালারের শার্ট পড়া একটি মানুষ দেখা যাচ্ছে এবং গেটের বাইরে সাইকেল মোটর বাইক স্ক্যুটি দেখা যাচ্ছে।